আর একটা সিনেমা এসেছে অবতার অবতার দেখেছো আগে যখন এসেছিলো অবতার তুমি দেখনি অব্যাটের তুমি দেখনি সেই নীল নীল মানুষ দেখনি কেন heavy experience কত টাকা খরচ করেছে তুমি যেন অবাতেরটা বানানোর জন্য আরে সাইফই হতে পারে কিন্তু তোমার অবতারটা হচ্ছে কি বলে তোমার এ তোমার ওই গল্পটা হচ্ছে বাস্তব superhero movie থোরি গল্পটা একটা নিজে বানিয়েছে ও একটা হচ্ছে এলিয়েন আবাতেরটা হচ্ছে একটা এলিয়েন যে মানুষ অন্য গ্রহে চলে গেছে সেখানে অন্য গ্রহতে গিয়ে মানুষরা আছে ওদেরকে ওরা মারছে আবার মানুষ ওখানে গিয়েও মারছে মানে এখানে পৃথিবীতে যা করছিলো সেটা আবার অন্য গ্রহতে গিয়েও করছে যে ওদের গ্রহের লোকদের মেরে দিচ্ছে দিয়ে ওদের জমিগুলোকে সব নিয়ে নিচ্ছে দিয়ে বলছে আমরা এখানে উন্নতি করবো যেরকম মানুষ করে এসেছে এত বছর ধরে সেটাই হচ্ছে গর্ব কিন্তু ওর experience টা অনেক ভালো তেইশ লাখ ডলারএ বানিয়েছিল চব্বিশ লাখ ডলার আর কামিয়েছে হচ্ছে তিনশো লাখ ডলার ভাবতে পারছো

তুমি ওর সঙ্গে অ্যাভাটারের তুলনা করছো তাই বলে যে খারাপ গুলো ভালো বলতে হবে তার তো কোনো মানে নেই

চল্লিশ হাজার এদিকে হচ্ছে লাখ বাহান্ন লাখ বাপরে তাতে one nine seven eight কোটি ভাবতে পারছো বাহান্ন লাখ হলে দু হাজার কোটি দিয়ে বানিয়েছিল সিনেমাটা টাকা দিয়ে দু হাজার কোটি দিয়ে বানিয়েছিল সিনেমাটা আর কামিয়েছে হচ্ছে one three billion

two four seven three one চব্বিশ হাজার সাতশো একত্ৰিশ কোটি হাজার কোটি

ঠিক আছে চলো রাখি তালে টাটা

বলছি কি তুই আজকাল কি ফাঁকা আছিস দেখছিস কাজের কথায় চলে আসলাম হ্যাঁ না অনেকদিন পর তোর সাথে কথা হচ্ছে আগে জিজ্ঞেস করি কেমন আছিস বল আমিও ভালো আছি আহ বাড়ির সবাই ভালো আছে হ্যাঁ আমার বাড়িতে ভালোই আছে কি বলতো এই করোনার জন্যে একটাও রক্তদান শিবিরের না আয়োজন করা যায়নি তো কিছুদিন আগে আমার একটা একটা দাদা accident করেছিলো দুর্ঘটনায় ভর্তি ছিল ওর রাস্তায় একটা দুর্ঘটনা ঘটে যায় ওর সাথে তো ভর্তি থাকার ফলে না ওকে রক্ত দিতে হতো বুঝলি তো হাসপাতালে আমি b positive রক্ত পেলাম না বুঝলি মানে যে রক্ত সবসময় সহজে পাওয়া যায় সে রক্ত তো সেই group এর রক্ত আমি পেলাম না তাহলে ভাব blood bank এর কিরকম অবস্থা তুই a positive, b positive কোনো রক্তই সহজে পাবি না

কি বলবো খুব খারাপ লাগলো হ্যাঁ রে আমাদের সংস্থা যেটা আমরা চালাতাম উড়ান তো আমি চাইছি আমরা সেই সংস্থা থেকে আবার সবাই মিলে একসঙ্গে একটা রক্তদান শিবিরের আয়োজন করি কি বলিস হ্যাঁ অবশ্যই সে তো বলবো সব ঠিকঠাক তো আমরা করেই নেবো আমার এখন মূল লক্ষ্য কি বলতো অনেকে অনেকের আপনজনকে হারাচ্ছে সে রক্তের অভাবে তো আমি চাইনা সেসব আমদের সাথেও ঘটুক হ্যাঁ আমরা অবশই সঙ্গে নেবো আমরা তাপস, দেবকুমার, পিন্টু, মুন্না তারপরে সুহানা তারপরে সোহা, তানিয়া, তৃষা

হ্যাঁ অবশ্যই একটা mike নিয়ে চারি পাশে এলাকায় খবরটা ছড়িয়ে দেবো আর সঙ্গে বড় বড় banner বানিয়ে টাঙ্গিয়ে দেবো যাতে রাস্তাঘাটে যারাই যাওয়া আসা করবে

হ্যাঁ হ্যাঁ রক্তচাপ পরিমাপ করবে, রক্তের গ্রুপ নির্বাচন করবে অনেকেই জানেন না হ্যাঁ আমার মাথাতেও এটা ছিল তো তোর বাড়ির পাশে যে গৌতম ডাক্তার আছে ওনাকে একবার বল আর আমার বাড়ির পাশে আছেন শঙ্কর মুখার্জী আমি ওনাকে একবার বলবো দেখ তুই যখন আমাদের সংস্থার সঙ্গে যুক্ত ছিলিস না তখনও আমরা এরকম একটা উম রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম তখন গৌতম বাবু আমাদের সঙ্গে সম্পূর্ণ সহযোগীতা করেছিলেন এবং শঙ্কর বাবু ও করেছিলেন ওনারা এই কাজ টা খুবই পছন্দ করেন ওনারা জনসেবা করতেও খুব পছন্দ করেন জনকল্যান মুলক কাজ করতে ওনারা কোনো টাকা নেন না হ্যাঁ তুই কথা বলে নে আমিও কথা বলে নেবো ব্যাপারটা তাহলে অনেক সহজ হয়ে যাবে হ্যাঁ তো আমরা এটা আগে থেকেই সবাইকে জানিয়ে দেবো যে তাদের রক্ত দেওয়ার পর খাতির করতে কোনো ত্রুটি করা হবে না প্রথম কথা তো আমদের বাড়ীতে গোয়ালা একজন আসে তো এই প্রথম বার আমরা তাদের দুধ খাওয়ানোর ব্যবস্থা করবো সবার জন্য হালকা উষ্ণ দুধ ও পরিবেশন করা হবে বাকি সবকিছুই ফল মূল আমরা তাদেরকে পরিবেশন করবো কোথায় করবো সেটা আমি আগে থেকেই ভেবে রেখে দিয়েছি ঐ যে আমাদের পাঁচ মাথার ওখানে মুক্তধারা মঞ্চ টা আছে না মুক্ত মঞ্চ মুক্ত মঞ্চের পাশে ফাঁকা জায়গা আছে ঐ মঞ্চ থেকে আমরা সবকিছু দেখ দেখ করতে পারবো সবকিছু প্রচার করতে পারবো আর নিচে যে জায়গাটা ফাঁকা পরে আছে ওখানে রক্তদান শিবিরের জন্য ছোট ছোট আহ মানে জায়গা করে ছোট ছোট বিছানা করা হবে গরমের কথা তো ছাড় বৃষ্টি নিয়ে আমার বেশি চিন্তা বৃষ্টি নিয়ে আমার বেশি চিন্তা বৃষ্টি না পড়তে লাগে হ্যাঁ তিরপল লাগিয়ে দিবো ভালো করে তো সেটার থেকেও এখন একটা বড় চিন্তা মাথায় আছে বুঝলি টাকা পয়সা আমরা এত যে আয়োজন করবো ভাবছি তো এত টাকা কি সবাই দিতে পারবে আর শোন আমদের পৌর প্রধান কে একবার জানিয়ে দেবো যাতে উনি যদি আমাদের কিছু সাহায্য করতে পারেন টাকা দিয়ে তাহলে খুব সুবিধা হয় আমাদের ব্লক সভাপতিকেও একবার বলবো বুঝলি আরে আমাদের সংস্থার আমরা তো রাকেশর কথা তো আমরা ভুলেই গেলাম তো রাকেশকে ও একবার জানাস ও তো এখন একটা ভালো কাজ করছে নিজের পায়ে দাঁড়িয়েছে ভালোভাবে তো আশা করি বেশ কিছু টাকা দিয়ে ও আমাদের সাহায্য করতে পারবে

শোন তাহলে না আমরা যেসমস্ত সরঞ্জাম আমদের রক্তদান শিবির করতে লাগবে সেগুলো নাহয় হাসপাতাল থেকে তুলে নেবো কেননা আমরা তো রক্ত হাসপাতালের

না না আমি আগে থেকেই অল্প কথা বলে রেখে দিয়েছি আমাদের যিনি hospital এর প্রথম আছেন প্রধান মানে হাসপাতালের প্রধান যিনি আছেন বুঝতে পারছিস তো তাকে আমি বলে রেখেছি উনি তো এখন সবকিছুর দায়িত্বে আছেন তো উনি আমারা বাবার বন্ধু হন আমি উনাকে মানে কাকু বলেই সম্বর্ধনা করে থাকি সবসময় ডাকি কাকু বলেই তো আমি উনাকে বলেছি উনি বলেছেন যখন দরকার হবে তখন এসো আমি তখনি তোমাকে সব ব্যবস্থা করে দেবো হ্যাঁ তো আরো ব্যাপার হচ্ছে কি আমাদেরকে যেটা কিনতে হবে সেই ছোট ছোট নরম বলগুলো হয়না যেগুলো রক্ত দেওয়ার সময় হাতে চিপে ওরা ধরে রাখবে এবং নাড়াচাড়া করবে তো সেইগুলো আমাদেরকে কিনে নিতে হবে ও গুলো তো আমরা হাসপাতাল থেকে পেতে পারবো না তাই না হ্যাঁ হ্যাঁ ঐ দোকানেই পেয়ে যাবো তো কিনে নিতে হবে আর একটা তালিকা তো বানাতে হবে মানে কি কি জিনিস মোটামুটি লাগবে শোন খাবারের দিকটা আমার মনে পরলো দুধ তো থাকবেই ডিম টা যেন অবশ্যই থাকে দেখ আমরা কিছুটা তো ঠিক করি বাকিতো মানে আমাদের যারা সহকর্মী আছে তাদেরকেও ঠিক করার সুযোগ দিতে হবে নাহলে হয়ত তাদের হয়তো মনে হবে সবকিছু ঠিক করে আমাদেরকে শুধু জানানোর জন্য রেখেছে আর কি বলতো আর আমার একটা সবথেকে মুলচিন্তা আছে সবার সময় হবে কিনা সবার যদি সময় না হয় তাহলে তো আমাদের পুরো পরিকল্পনাটাই বৃথা হয়ে যাবে আমাদের তো অনেকজনের সাহায্য দরকার তাই না দেখ না করাটা বড় ব্যাপার না সবার সময়েরও ব্যাপার আছে হ্যাঁ সে তো অবশ্যই কথা তো শীঘ্রই বলতে হবে খুব শীঘ্রই আমরা সবার সাথে সবকিছু ঠিক করে নেবো বাকি রইলো ঐ যে ছোট ছোট বিছানা করতে হবে সেগুলোতে তো কিছু পাতার ব্যবস্থা করতে হবে যেগুলো আমরা যারা এরকম তাবু বানাই pandel বানায় তাদের কাছ থেকে না ভাড়াতে নিয়ে নেবো কি বলিস

না আমরা মুখ্য জিনিসগুলো ঠিক করে রাখবো খাওয়ার দাওয়ার এসবের ব্যবস্থা ওরাই করবে ঠিকঠাক ঠিক আছে আর আমরা mike এর ব্যবস্থা করতে হবে

হ্যাঁ আরেকটা সবথেকে বড় ব্যাপার সেদিন যদি সবাই আসে, আমাদের যদি এই পরিকল্পনাটা সম্পূর্ণ হয় তাহলে আমরা সেখানে ব্যবস্থা করে আমাদের সংস্থা না সেখান থেকে এসে না ওখানে আর হবে না ধর, আমাদের সংস্থা তাহলে আগে থেকে বলে দেবো আমাদের যে আগের ঠাকুর রান্না করতো তো আমাদের সবার জন্য সেখানেই রান্না হবে আমরা দুপুর বেলায় ওখানেই খাওয়ার খেয়ে নেবো না তাতে কি বল দেখি ছেলেগুলো খুব আনন্দ পাবে ওরা একসাথে এরকম একটা ছোট বনভোজনের মতো হয়ে যাবে না ওরা এগুলোতে অনেক খুশি হয় হ্যাঁ সে তো অবশ্যই ঠিক আর শোন ঠান্ডা জল আর এরকম আহ সাধারণ জল দু রকম জলেরই ব্যবস্থা করতে হবে আর পাখাগুলোর ও ব্যবস্থা তুই করে নিস মানে তোর দাদাকেও বলে দিস হ্যাঁ আর নুন চিনি জলটারও ব্যবস্থা করিস ওটাও দরকার হতে পারে, তিন রকম জল রাখা থাকবে তাহলে সাধারন জল, ঠান্ডা জল, আর নুন চিনি জল হুম হ্যাঁ রে চিন্তা করিস না বললে তো হবে না এত বড় একটা শিবিরের আমরা আয়োজন করবো সেটা কিভাবে মানে পরিকল্পনাটা কখন করবো সেটা ভাবতে ভাবতেই তো আমার রাতের ঘুমও উড়ে যাচ্ছে ঠিক আছে তাহলে সেই কথাই রইলো বাকি সমস্ত আর যদি কিছু থাকে তো তুই আমাকে একবার phone করে জানিয়ে দিস আমি রাখি এখন তাহলে

Hello সুমি।

ব্যাস কোনরকমে আমারও চলে যাচ্ছে তারপর কালকের কি plan কালকের তো মোটামুটি একটা বড়সড় planning হয়ে আছে, তো সেটার preparation আজকেই কিছুটা নেওয়া আছে আর বাকিটা কালকে হবে । মানে বড়সর planning করলে একবারও বললেও না বলো মানে কেমন আসলে কি সত্তি কথা বলতে এতো কিছুর pressure এ না আর কিছু বলার মতো সেটা আর মানে মনের মধ্যে আর সেই ব্যাপারটা আর কাজ করে না মানে ওই সমস্ত pressure okay okay মানি সত্যি বলতে হয় না মানে মিথ্যাটাই বলো আগে সব দিকে শুনি বলো ভুলে গিয়েছিলে। একদম একদম ঐটাই একদম সত্যি কথা।

আমি আমি আসলে অপ্রিয় সত্য টা একটু বেশি তাড়াতাড়ি বলে ফেলি এটাই হচ্ছে সমস্যা এতদিনে নিশ্চই জানো? এতোটাও সত্যি ও বলতে নেই ঠিক আছে কিছু কিছু সত্যি কিছু কিছু সময় নাহ বলাটাই ভালো তারপর কালকের plane বলো কি করবে কালকে। কালকে তো sunday তো সে অনুযায়ী একটা তো কাজের plane থাকেই ঠিক আছে। তাছাড়া তারপরে ওই সমস্ত কাজ গুলো মিটিয়ে নিয়ে তারপরে যেটা মকর সংক্রান্তিতে আসল যে সমস্ত কাজগুলো সেগুলো শুরু করতে হবে ত যতটা সম্ভব মানে সকালের সমস্ত কাজকর্ম গুছিয়ে এই সমস্ত কাজে involve হতে হবে। সকালে ঘুম ভাঙবে তো উঠতে পারবে তো? না আমার যেহেতু ঘরে ছোট বাচ্চা রয়েছে তো সকালের ঘুম আমাদেরকে এমনিই ভাঙ্গতে হয় তো সেটা নিয়ে কোন চাপ নেই। না, যা ঠাণ্ডা বাপরে বাপ এই ঠাণ্ডাতে সকালে উঠা মানে একটা বিপদ ।

বলতে পারো শীতকাল আসলেই এইটা না আসলে বোধহয় ভালো হতো এরকম একটা ব্যাপার শীতকাল টা এইরকমই খুব একটা পছন্দ করি নাহ এর থেকে ভীষন ভালো গ্রীষ্মকাল. । হ্যাঁ গরম মানছি অনেক কিছু problem হয় but এতটাও issue হয়নাG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 কারন শীতের সময় কি বলতো অনেক কাজ তুমি করতে পারবেনা তুমি ঠিকঠাক । শুধু সকালের জন্য মানে উঠতে problem আর সকালে ইচ্ছাই করে না যে উঠে কিছু কাজ কর্ম করা যাক But সেই একটা ইস্যু না থেকেই যায় কখন যে শীত শেষ হবে ঐটাই ভাবী শুধু যে যাক খুশি শীত শেষ হোক শীত শেষ হোক একটু গরম আসুক অতএব adjust করা যায় গরম adjust করা যায় but ঠান্ডা কোনভাবেই না। তারপর কালকের খাওয়া দাওয়ার plane কি? কি বানালে? আহ মোটামোটি ওই নারকেল টারকেল ওই সমস্ত গুলো arrange করে রাখা হয়েছে যাতে কাজ টা একটু এগিয়ে যায় তো কালকে তিন চার রকমের পিঠে করা হবে সেরকমই মানে

ঐটা চিন্তা ভাবনাই আছে তিন চার রকম হবে but finally কত কিসে দাঁড়াবে কয়টাতে দাঁড়াবে? ওইটা হয়তো আরো এক দুটো আরও বাড়তে পারে সেটা সময়ের উপর নির্ভর করছে । সময়ের উপর বাহ কত পাবো তাহলে পিঠে জিনিসটা না বাসি খেতে বেশি ভালও লাগে গরম গরম খাওয়ার থেকে সেজন্যই তো বললাম কবে পাবো তাহলে । আহ তুমি তাহলে পরের সাপ্তাহে দেখা করে নাও তাহলে অবশ্যই পেয়ে যাবে । এতটাও বাসি খাওয়া উচিত নয় পরের সপ্তাহে মানে date বলো ?

miss করা যায় না but এই বছরটা miss করতেই হবে যেহেতু কেউ নেই বাড়িতে সেইজন্য। আচ্ছা বুঝলাম তবে এইযে তুমি ঠাণ্ডার ব্যাপারটা বলছিলে এই ঠান্ডার মধ্যেও যারা মকর সংক্রান্তিতে ওই গঙ্গা স্লান করতে গেছে তাদের কথা একবার ভাবো তো। ওদের সময় পূর্ণ করার সে জন্য ওতে যাচ্ছে আমাদের সময় এখন কি বলতো ঘুমানোর। ঠিক আছে কাজ করার আমাদের সে বয়সটা হয়নি যে এতো সকাল সকাল গিয়ে গঙ্গা সাগরে ডুব দিব কিছু একটা পূর্ণ অর্জন করবো সেই সময়টা আসুক। তোমার ও আসেনি আমার ও আসেনি, এলে নিশ্চই যাওয়া যাবে but হ্যাঁ ঐযে কি করে করে জানিনা but করে নেয় ওরা এতো সকালে এতো ভোরে সাড়ে তিনটে পোনে চারটের সময় এতো ঠান্ডার মাঝে। এই পূর্ণ স্লান করতে গিয়ে তারা যদি সোজাসুজি ভগবানের কাছে পৌছে যাবে তার কি কোন রকম guarantee আছে। এইযে topic টা তুমি পড়লে, অনেকে কিন্তু তা evening এ যখন নিউজ দেখবে তখন দেখবে কতজন চলে গেছে তলায় জলের তলায় সেটাইতো বলছি আর এইদিকে তারমধ্যে আর একটা দোষর হচ্ছে আমাদের করোনা মহারাজ এইদিকে বলছে যে সমস্ত protocol মানবে সমস্ত কিছু মানবে তা একই জায়গায় তে সবাই মিলে কি করে গঙ্গা স্লান করবে তখন কি protocol মানা হচ্ছে? ওইযে পূর্ণ স্লান পূর্ণ স্লানে কি কোনদিন ভাইরাস আছে ।

হ্যাঁ অন্য কিছু বলতে তুমি দেখো কলেজ যেতে পারবেনা স্কুলে যেতে পারবে নাহ অফিসে যেতে পারবেনা বাহিরে কোন friend এর সঙ্গে আড্ডা দিতে পারবেনা মার্কেটে যেতে পারবেনা এইসময় কি তোমার সব থেকে বেশি ভাইরাস attack করে। ঠিক আছে আর এইযে কালকে লাখ লাখ লোকের সমাগম হবে এতো গেদারিং হবে কে ঐখানে মাস্ক পরে থাকবে কে distance follow করবে কে কি করবে? হ্যাঁ তারপর ফলস্বরূপ আমরা হচ্ছে কি হবে আমরা কিছুদিন বাদে আমরা আবার গৃহ বন্দি হয়ে যাবো। হ্যাঁ এতোদিন থেকে তো আছিই এতোদিন থেকে তো আছিই আমরা ঠিক আছে সেটা ধরো একটা sector রয়েছে সবাইতো নেই এইবারতো কিন্তু এইটার ফলে কি হবে তখন ওই একটা sector বাদ দিয়ে সব sector মধ্যেই এই effect টা পড়ছে তাইনা একটা কথা আছে একজন দোষ করবে সবাই শাস্তি পাবে একদম তাই

but শুধু হ্যাঁ মাঝে মাঝে যখন এইতো কিছুদিন আগেই দেখছিলাম নিউজে যে বাড়ছে covid এর কেস বাড়ছে, নতুন variant এসেছে সেখানেও ধরা পড়েছে বললও যে হ্যাঁ আবার সব কিছু হবে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 সেটা~সেটাইতো বলছি কোন রকম distance maintain করছে নাহ কিছু করছে না সেটা যে মানে তার ভবিষ্যৎ ফল টা কি হতে পারে সেটা কিন্তু একবারো কেউ চিন্তা ভাবনা করছে না

একটা simple কথা তোমার যদি আজকে কিছু হয় তোমার family বুঝতে পারবে তুমি বুঝতে পারবে । but otherwise কেউ কি বুঝতে পারবে। সে just বলবে যে ও এইটা হয়েছে আরে খুব খারাপ হয়েছে just এইটুকুই একটা সমবেদনা জানাবে but যার হয় সেই বুঝে, otherwise কেঊ বুঝেনা একদম তাই নিজের উপর না আসা অব্ধি কিন্তু কেউ সেটা মানে অনুভবই করতে পারে নাহ যে কি বিপদ ব্যাপারটা শুধু আসে পাশে যারা আছে তারা সমবেদনা তোমাকে জানাবে but তাতেই লাভ কি কিছু লাভ আছে কি তাতে যেটা হবার সেটা হয়ে গেলো যেটা হচ্ছে তার জন্য দায়ী আমরা আর সেটাকে face করতেও হবে আমাদেরকে তবে এই মকরসংক্রান্তি নিয়ে একটি জিনিস মনে পরে যায় সেটা হচ্ছে আমাদের ছোট বেলাকার কথা তাইনা এই পৌষ সংক্রান্তি নিয়ে কিন্তু আমরা খুব মানি সারা বছর বলতে পারো ওই একটা দিনের অপেক্ষা করে থাকতাম ও একটা দিন আসবে ওইদিন আমরা পিঠাপুলি খাবো মানে মা ঠাকুরমারা মানি একটা বিশাল কিছু একটা আমাদের জন্য তৈরি করবে সবাই মিলে সারাদিন ধরে বোধহয় অপেক্ষা করে বসে আছি যে কখন জিনিসটা তৈরি হয়ে আসবে তাই কখন আসবে ঠিক, তারপর নদীতে বা যেইখানে স্লানের জন্য সবাই বন্ধুরদের মিলে যাওয়া উপপ সারাদিন যে একটা মজা হতো তারপর সে মজা জিনিস গুলো এখন তুমি যত বড় হচ্ছো ঠিক আছে দিন দিন যেন নিজের জীবন থেকে কোথায় হারিয়ে যাচ্ছে, সে সময়টাও নেই সেই বন্ধুগুলো ও নেই আছে যে family member গুলো আছে but তারাও সে সময়টা নেই এখন তুমি তোমার family member কে বলোনা যে এইখানে যাবো আগে হয়তো এক মাস দুই মাস তিনমাস আগে থেকে তুমি বলবে date fixed করবে time fixed করবে তারপর দেখবে তাও হচ্ছে নাহ ।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 মানে কে কতটুকুন সময় দিবে এইটা মানি আমরা বোধ হয় একটা দিনে বোধহয় করে রাখতে হয় আজকে এইটা এই time এর জন্য ওইটা ওই time এর জন্য এইরকম একটা ব্যাপার তাই নয় কি? তুমি এখন আমরা এমন একটা পরিস্থিতিতে আছি সেই দশটা মিনিট কাউকে দিতে হয়না সেটাও তুমি দশবার ভাববে যে দশ মিনিট আমার ওকে দিতে হচ্ছে একদম তাই একদম তাই আমি সেটাই বলতে চাচ্ছি। যেটা দেখা যাচ্ছে যে আমাদেরকে একটা planning করে রাখতে হচ্ছে যে এই time টা এর জন্য বরাদ্দ এই time টা এর জন্য বরাদ্দ মানে তার বাইরে আমরা কিছু করতে পারি । না একটা জিনিস লক্ষ করবে যখন আমরা ছোট ছিলাম তখন আমাদের মনে হতো এক বছরটা যেনো কতো দিন আর এখনকার দিন দিনে মানে দেখতে দেখতেই বছর শেষ। একদম তাই মানে এই ধরো জানুয়ারি এলো চোখের নিমেষে ডিসেম্বর চলে আসলো এই রকম একটা ব্যাপার যে এত তাড়াতাড়ি বছর শেষ হয়ে গেল আমরা যেনো বুঝতেই পারি না। এর থেকে better ছোট ছিলাম তখনি ঠিক ছিল সবকিছু এইযে কালকে মকর সংক্রান্তি ঠিক আছে আর তুমি নিজেও দেখো তোমার family যেহেতু রয়েছে family জন্য বাচ্চা কাচ্ছা রয়েছে যে enjoyment টা তুমি আগে করতে এখনো সেটা কি করতে পারো? করতে পারো না but হ্যাঁ করো কিছু একটা করো but এতোটাও তুমি করতে পারো না। এখন আসলে enjoyment এর থেকে নাহ দ্বায়িত্ববোধ ব্যাপারটা আমাদের মধ্যে কাজ করে বেশী তাইনা

যে সেই সময়টা proper তুমি নিজের উপর দিবে না অন্য কাউকেও ওইখানের মধ্যে রাখবে । একদম তাই একদম তাই এই adjustment করতে গিয়ে যে কত কিছু adjust করতে হয় life এর সাথে সেটা তো যে adjust করছে সেই বুঝতে পারে সমস্ত বন্ধু বান্ধবদের সাথেও বলতে গেলে link চলে যায় কিছু কিছু পুরনো office colleague দের সাথেও link চলে যায় মানে সেটা একটা খুবকষ্টদায়ক ব্যাপার জানত। হ্যাঁ, but একটা জিনিস কি বলতো সব কিছুতো সবার সাথে শেয়ার করা যায় না। খুব close friend যদি না হয় তাহলে তুমি তার সাথে সব কিছু discuss ও করতে পারবেনা আর situation এমন একটা জিনিস create করে দেয় ঠিক আছে সেখানে তুমি চাইলেও তুমি সবাইকে সব কিছু বলতো পারবে না। একদম তাই একদম তাই সবার সাথে তো সব কিছু সবসময় শেয়ার করা যায় না নাহ এইটাই হয়ে যায় সমস্যা। তুমি চাইলেও তোমার বাড়ির কারোর সাথে তুমি বলতে পারবেনা এমন হয়তো কিছু আছে but সেইখান থেকে কি হয় আমরা wait করে থাকি কোন একটা দিন কোন একটা সময় যে সময়ের মধ্যে হ্যাঁ একটু সবার সাথে ঘুরবো তাহলে কি হবে নিজের মধ্যে যে এক ঘেয়েমি যে জিনিসটা থাকে একটু হলেও হয়ত কাটবে but সেইখানেও কোন না কোন issue এসে হাজির হয়েই যায় হ্যাঁ তুমি যে কথাটা বললে এই মকল সংক্রান্তি ব্যাপারটা অনেকে কিন্তু মানে ব্যাপারটাকে enjoy ওইটা কিন্তু পূর্ণ স্লান বলে নয় হ্যাঁ তারাও কিন্তু তাদের লাইফের ওই এক ঘেয়েমি ব্যাপারটা কাটানোর জন্য কিন্তু তারাই উৎসব বলি যা কিছু বলো এইটার মধ্যে কিন্তু involve হতে চায় এটাও একটা তারা অন্য ভাবে কাটালো কয়েকটা দিন

sixty plus বেশি তুমি ওইখানে দেখতে পাবে তারা কিন্তু ওরা enjoyment এর জন্য যাচ্ছে না তারা যাচ্ছে পূর্ণ করতে পূর্ণ স্লান ঠিক আছে । আর বাকি যারা যাচ্ছে তারা কিন্তু এই দিনটাকে just special ভাবে enjoy করার জন্য যে হ্যাঁ সবার সাথেই যাবো আহ একটু enjoy হবে ঘুরা হবে সারা সেই বছর থাকছো বাড়িতে এক ঘেয়েমি কাজটাজ করোনা হওয়ার পর তো সবকিছু গৃহবন্দী।

এই এতো দূরে যাওয়ার গংঙ্গা সাগরে যাওয়ার দরকার নেই । তুমি হয়ত নাম শুনবে বা যদি search করে দেখবে তাহলেই জানতে পারবে জয়দেবে খুব বড় একটা মেলা হয় ঠিক আছে। so এইখানে তুমি আহ প্রায় তিন চারদিন আগে থেকে ঐখানে সবাই চলে যায়। আজকের Date এ তাই তুমি ঐখানে উম পা দেওয়ার জায়গা পাবে না । এতো ভিড় এতো ভিড় সেখানে বিশ্বাস করবেনা সেখানে রাত সাড়ে তিনটে সাড়ে তিনটা থেকে পূর্ণ স্লান start হয়, সাড়ে তিনটা থেকে কারা করে যেই সাধু গুলো থাকে তারা করে তারা নাকি ওইখানে নাকি একটা প্রবাদ আছে, যেই জয়দেব পদ্মাবতি যে ছিলো সে নাকি ওইখানে মন্দির আছে fountain এ কিছু একটা ব্যাপার আছে তো পদ্ম একটা ভেসে আসে যারা খুব পূর্ণবান সে উলটো স্রোতে পদ্মটাকে দেখতে পাবে তো সে জন্য first স্লানটা কারা করে ওই যারা সাধু গুলো রয়েছে তারা করে আর সেই জন্য প্রচুর ভীড় হয় প্রচুর ভীড় হয় ওখানে না, এই ব্যাপারটা কিন্তু আমি জানতাম না তোমার কাছ থেকে শুনলাম শুনে ভালো লাগলো কিন্তু এই ব্যাপারটা সত্যিই আমার একদম knowledge এ ছিলো না আমরা শুধু মকর সংক্রান্তি বলতে সবার কাছে ওই গঙ্গা স্লান ব্যাপারটাই আমাদের মাথায় আসতো হ্যাঁ, এইটা তুমি ইউটিউব থেকেও পেয়ে যাবে গুগোল থেকেও পাবে যদি কোন বছর সময় হয় তো please একবার যেও ওইখানে তাহলে বুঝতে পারবে যে কি জিনিস দারুন জিনিস but হ্যাঁ দেখো যেখানে উৎসব রয়েছে সেখানে কিন্তু একটা জিনিস ওইখানে প্রায় বছরে কোন না কোন একটা অঘটন ঘটেই যায়, অঘটন সেটা হলো জল খুব কম থাকে ওইটা actually জয়দেব river পড়ছে সেখানে জল খুব কম তাও অনেক কিন্তু মানুষ যেটা রয়েছে চোরা বালির মাধ্যমে তোমার ডুবে যায়, ওই জিনিস গুলো না খুব খারাপ লাগে ওইখানে তখন এই দেখো সবাই গেছে পূর্ণর জন্য ঠিক আছে কেউ মজা করতে গেছে কেউ পূর্ণ স্লান করতে গেছে।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 একদম ই তাই একদম ই তাই কার ভাগ্যে কি আছে কখন আছে সেটা তো কেউই জানে নাই না এই যেমন কালকের গঙ্গা সাগরে ঠিক আছে ভোর থেকে শুরু হয়ে যাবে রাত বারোটার পর থেকে শুরু হয়ে যাবে তারপরে just news টা খুলে দেখবে evening এর পর কালকেই জানতে পারবে কত লোক মারা গেছে কেউ ভীড়ে মারা গেছে । কেউ জলের তলায় তলিয়ে গেছে কেউ হয়তো ঠাণ্ডা তে মারা গেছে but কে জানতো যে কালকে তার লাশ যে দিন টাকে সে উপভোগ করতে গেছিলো সেদিনটা ওর last দিন হবে। কিন্তু এইযে আমরা খবর গুলো দেখতে পাই ঠিক আছে এই খবর গুলো দেখার পর ও কি আমাদের আগ্রহ কমে আবার যখন পরের বছর আসবে তখন কিন্তু আবার আমরা যাবো, আবার আমরা জিনিসটাকে উপভোগ করতে যাই। তাইনা এইযে আগের বছরের এইযে তিক্ত স্মৃতি এইটা কিন্তু আমাদের মাথায় থাকবে না তাইনা একটা simple জিনিস তোমাকে বলে থাকি, ধরো তুমি আজকে বসে আছো আজকে বসে বসে যদি তুমি যদি পড়ে যাও তুমি কি করবে কালকে সেই জায়গাটাতে বসবে না বসবে তুমি হয়তো কাল বসবে না পরশু আবার বসবে অই জায়গাটাতে তুমি বসবে আবার আরে একবার পড়ে গেছোতো সাবধান ছিলাম না সে নয় careless ছিলাম casually পড়ে গেছি ঠিক আছে তো সব কিছুর মধ্যেই যেটা রয়েছে আমরা দুই দিন ভাববো তিনদিন ভাববো চারদিন হলে ভুলে যাবো সেই জিনিসটা আবার repeat করবো কে মনে রাখবে। সব কিছু কেউ মনেই রাখে না হয়তো এক দুই দিন । এত কিছু হওয়ার পর ও এইযে করোনা আসার পর থেকে এতো কিছু changes হয়েছে ঠিক আছে totally changes হয়ে গেছে।

একদম একদম ই আমরা তো কিছুই rules follow করছি না কোন রকম কোন boundation বলো বা আমদের যে সমস্ত যে remedies গুলো বলেছিলো সেগুলি কি আমরা আমরা কোন কিছু follow করেছি maximumnintey nine point nine nine পারসেন্ট লোক মানে বলবো কিছুই ফলো করছে নাহ তার ফলেই তো আবার effected হওয়া শুরু হয়ে গেছে নাহ । follow করবে কি বলো তুমি বলো কি follow কি করবে, আমাদের এইখানে ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি তোমার তুমি যদি দেখবে source of income কি রয়েছে কিছু আছে বেশির ভাগ এইখান থেকে source of income কিছু নেই সবাই খেয়ে পরতে দিন পেরোতে হয় তারপর ওদের সব কিছু হয় । এইখানে নাহ কোন কিছু একটা ভালো sector রয়েছে কিচ্ছু নেই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

আর সব কিছুই তো একই জিনিস কারন পেটের জন্যই সব কিছু